এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্ক দেখতে পাচ্ছি একটি বাগা--

অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে এবং মাঝখান দিয়ে একটি সরু--

জায়গাও করে দেওয়া হয়েছে এবং চারিদিকে অনেক বড় বড় গাছপালাও এখানে দেখা যাচ্ছে।

আ জল দেখা যাচ্ছে এবং চারিদিক ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে এবং--